এখানে আমি বড় বড় পাথরও দেখতে পাচ্ছি।

এখানে হলুদ ও কালো কালারের অনেকগুলি চেয়ার ও টেবিল আমি দেখতে পাচ্ছি।

একটি ইশকুটি এবং দুইটি বাইক -ও আমি এখানে দেখতে পাচ্ছি।

এখানে আমি অনেক বড়ো একটা পেট্রল পাম্প দেখতে পাচ্ছি।

ছোট বড় গাছও আমি এখানে লক্ষ করতে পাচ্ছি।

এইখানে অনেকগুলো লাল রঙ্গের গোলাপ ফুল লক্ষ্য করা যাচ্ছে।

নীচের দিকে লক্ষ করতে পারছি একটা নীল রংয়ের কাপড় এখানে বিছানো রয়েছে।

এই ছবিটি দিনেরবেলা তোলানো হয়েছে।

এখানে অনেক কয়টি ছোটো ছোটো ঘরের মতো লক্ষ করা যাচ্ছে।

সামনে দুইটি মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

পেছনের দেওয়ালটি হলুদ কালারের রং করা রয়েচে।

এখানে আমি বিয়েবাড়ির ছ ছবি দেখতে পাচ্ছি।

পিছনটি খুব সুন্দর করে ফুলের ডিজাইন দিয়ে সাজানো রয়েচে ।

এই ছবিটি রাতেরবেলা তোলানো হয়েছে।

সামনে টেবিলের উপরে আমি দুইটি পুতুল দেখতে পাচ্ছি।

আলমারির কালার -টি হলুদ কালার -এর রং করানো রয়েচে।

আলমারির তাকে আমি দুইটি বল -ও দেখতে পাচ্ছি।

আর সাইড -এ একটি সাদা কালার -এর গাড়িও আমি দেখতে পাচ্ছি।

এই ছবিটি দিনের বেলা তোলানো হয়েছে।

এখানে অনেক বড় একটি রাস্তা আমি দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটি সাদা কালার -এর লাইট জ্বলতে দেখা যাচ্ছে।